টাওয়ারের উপরে একটা ঘড়ি দেখতে পাচ্ছি সাদা রংয়ের।

মন্দির টের অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে।

একটা সিঁড়ি দেখতে পাচ্ছি।

সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

মানুষ দেখা যাচ্ছে একটা লাল রঙের বাইক দাঁড়িয়ে রয়েছে।